এবং উপরে নীল আকাশ এবং পিছনে একটা বাড়ি দেখ --

এটা একটা জিম সেন্টার এর ফোটো যার পিলার গুলো সবুজ রঙের দেওয়ালটা হালকা হলুদ রঙের।

যেকোন একটা ডান্স ক্লাসের ফোটো ।

এবং দোকানের যে দরজাটা যেটা কাঁচ দিয়ে নির্মিত।

এটা একটা ব্যানার যার মধ্যে অনেকগুলি কোম্পানির বিজ্ঞাপন লাগানো যেমন- সাইকেল পিওর আগারবাত্তি ।

একটি বালতি কতগুলি বালতি দেখা যাচ্ছে এবং অনেকগুলি মগও দেখা যাচ্ছে সিলিন্ডারের উপরে রয়েছে যেগুলি এবং কতগুলি সম্ভবত খালি ফলের ঝুড়িও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি ব্রয়লার মুরগির ছানা দেখা যাচ্ছে।

যার মধ্যে অনেক বাচ্চারা অংশগ্রহণ করেছে।

গুলি গেরুয়া তারপর হলুদ গুলাপি সবুজ রঙের।

আর সামনে উম একটা ঘাসের মাঠ।